দিয়ে সাজানো আছে হল ঘরটিকে দেখতে বেশ সুন্দর লাগছে।

দূরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে।

আইসক্রিম -এর মধ্যে টুটি ফ্রুটি কিশমিশ বাদাম ছড়ানো রয়েছে।

সপ -টির সামনে একটি দোকান রয়েছে আইসক্রিম এর দোকান আইসক্রিম -এর দোকানটিকে বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে।

আর দোকানটির মদ্যে কিছু চেয়ার পাতা রয়েছে এদিকে কিছু আইস ক্রিম -এর ছবি দেখা যাচ্ছে।

এদিকে একটি ছেলে দোকানের দিকে হেঁটে যাচ্ছে।

মেয়ে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোকানটির পাশে আরেকটি দোকান রয়েছে।

প্রে বোতল রয়েছে রাখা ছেলেটি হাতে ফোন নিয়ে--

আর সিঁড়ির মদ্যে ছোট ছোট টব -এ ছোট ছোট গা--

আর ক্যাম্প - এর সামনে একটি টিন -এর ঘর রয়েছে এদিকে একটি ছেলে বসে রয়েছে বেঞ্চের ওপর বেঞ্চের মধ্যে একটি বালতি রাখা রয়েছে।

একটি রুম রুম -এর মধ্যে বেশ কিছু চেয়ার টেবিল পাতা আছে।

ক্লাব -টির ভেতরে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে টেবিল -এর সামনে হাতে--

একটি কাজ করছে ছেলেটি কিছু একটা নিয়ে ছেলেটির পাশে একটি পোস্টার রয়েছে।

আর রেস্টুরেন্ট -টির মধ্যে বেশ কিছু লাইট লাগানো রয়েছে যা দেখতে বেশ সুন্দর লাগজে।

লাল রঙের এবং সাদা রঙে আর এদিকে কিছু চেয়ার --

ঠাকুরগুলো দেখতেও বেশ ভালো লাগজে আর তিনটি রুপোর প্রদীপের মধ্যে বেশ সুন্দর কাজ করা রয়েছে প্রদীপ তিনটি দেখতে বেশ সুন্দর লাগজে।

জানলার পাশে একটি ছবি লাগানো রয়েছে।

আর শোকেসের -এর মধ্যে কিছু শাঁখা বাঁধানো রাখা রয়েছে।

আরেকটু দূরে বেশ কিছু বিল্ডিং রয়েছে।

দেয়ালের মধ্যে একটি গাড়ির ছবি রাখা রয়েছে আর একটি--

এদিকে একটি মানুষ সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোকানটির মধ্যে কিছু বাচ্চা দাঁড়িয়ে রয়ে--

এটি একটি বইয়ের দোকান দোকানটির নাম হচ্ছে শ্রী সাই বুক স্টোর ।

দোকানটির বাইরে কিছু বই ঝোলানো রয়েছে।

একটি টেবিল -এর ওপর একটি অ্যাকুরিয়াম রয়েছে অ্যাকুরিয়াম -টির মধ্যে বিভিন্নরকম মাছ রয়েছে দোকানের ভেতর একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি কসমেটিক -স দোকান দোকানটির নাম হচ্ছে খুশি ভ্যারাইটিজ স্টোর ।

স্টেশন -টি মাঝের লাইন -এ একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এদিকেও বেশ সুন্দর সুন্দর চেয়ার রয়েছে।

দোকানটিকে সুন্দর ভাবে ফল দিয়ে সাজানো হয়েছে একদিকে---

এটি একটি বিয়েবাড়ি বিয়েবাড়ির গেট -টিকে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে।

দুপাশে দুটি ঘর রয়েছে ঘরগুলিকেও বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং দেওয়ালের মধ্যে--